এখানে তিনটি চেয়ার প্লাস্টিকের রাখা আছে।

এইখানে একটা লোককেও লক্ষ্য করা যাচ্ছে।

আমি এইখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

দাঁড়িয়ে থাকা ছেলেটির উপরে লেখা আছে এল ও ভি ই লাভ ।

আমি এখানে একটা হোয়াইট কালারের ঘর দেখতে পাচ্ছি।

একটা সিঁড়িও লক্ষ করতে পারছি।

একটা কলগল তেরও লাগানো আছে।

নারকোল গাছগুলার পিছনে আরো কয়েকটা গাছ দেখা যাচ্ছে।

তিনজন লোককে লক্ষ্য করা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন।

আমি এখানে একটা বড় হসপিটাল দেখতে পাচ্ছি।

এখানে দুটা টেবিলও রাখা আছে।

সামনে হোয়াইট কালারে কিছু বরা আছে।

আমি এখানে একটা বড়ো গির্জা দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা শোরুম দেখতে পাচ্ছি।

একটা রেড কালারের টোটোকেও দেখতে পাচ্ছি।